এবং পিছন দিকে খুব সুন্দর গাছপালায় ভরা এবং সূর্য অস্ত যাচ্ছে। খুব সুন্দর একটি দৃশ্য।

খুব সুন্দর লাগছে সেই দৃশ্যটি।

এবং সামনে একটি বাইক দাঁড় করানো আছে পোস্ট অফিস টি সামনে একটি গা।

সামনে একটি গাছ রয়েছে পিছনে অনেক রকমের গাছপলায় ভর্তি।

কারখানাটি এট টিনের তৈরি খুব সুন্দর সেই দৃশ্য টি।

কতগুলি মানুষ সেই পূজা করছে।

এবং সেই জিমে এ একটি এ_সি লাগানো রয়েছে।

ছবিটি দৃশ্যে দেখানো হয়েছে খুব সুন্দর একটি রাস্তার দৃশ্য এবং সকালবেলার দৃশ্য।

এবং ওপরে একটি ফ্যান ঘুরছে।

খুব সুন্দর সেই থানার দৃশ্য।